তার সাথে পেছনে দেখা যাচ্ছে অনেকগুলি এসিও রয়েছে।

এখানে দেখা যাচ্ছে একটি চার্চের মধ্যে অনেক জন লোক প্রেয়ার করছে।

এখানে অনেক বড় একটি দোতালা বিল্ডিং ।

যেখানে দেখা যাচ্ছে একটি মহাদেব মন্দির।

এবং এটি একটি বাজার শোরুম ।

এবং বাসগুলির পেছনে কিছু গাছ দেখা যাচ্ছে।

এবং একজন লোক চেয়ারে বসে আছে নীল জামা পরে এবং তারই পেছনে --

এবং পেছনে লেখা আছে হন্ডা লোন এন্ড এক্সচেঞ্জ কার্নিভাল এবং দুজন লোক বসা আছে।

নীচে অনেকগুলি জলের বোতল রয়েছে এবং কিছু টেবিল চেয়ার দেহা যাচ্ছে।